এখানে এক-একটা বুকস্টল দেখা যাচ্ছে তো এরকম আমি একটা বুকস্টলে কয়েকদিন আগেই বই কিনতে গেছিলাম সেখান থেকে আমি অনেক রকমের বই কিনেছি।

গত বছর আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে হল সমুদ্রের ধারে গেছিলাম বেড়াতে। সেখানে গিয়ে আমরা অনেক মজা করেছি উম খেয়েছি ঘুরেছি। মানে আলাদাই একটা অনুভূতি সেটা মানে বলার--

উম মা যখন টাকা তুলতে যায় বা ফেলতে যায় সেখানেও কোনো প্রবলেম হয় না স্টাফদের ব্যবহার প্রচন্ড ভালো আ মাক মায়ের সাথে সবাই সহযোগিতা করে মাকে অনেক হেল্পও করে।

বেশি বাজি ফাটানো আবার ভালো নয় কারণ এখন যত দিন যাচ্ছে তত হার্টের পেশেন্ট এর সংখ্যা বেড়ে যাচ্ছে।